রাস্তার পাশে অনেক ফুলের বস্তা রয়েছে।

পিছনে অনেকগুলি ফুলের বস্তা দেখতে পারছি।

বিল্ডিং -এর সামনে একটি খোলা রাস্তা রয়েছে।

অটো রিস্কার ভেতরে দু তিনজন লোক রয়েছে।

একটি টেবিলে চারটি প্লেট রাখা রয়েছে।

উপরে একটি বড়ো এ_সি মেশিন দেখতে পারছি।

পিছনে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে।

সামোনে কয়েকটি বড়ো বড়ো গাছ আছে।

ভিতরে অনেকগুলো হলুদ রঙের লাইট লাগানো আছে।

বিল্ডিংটির সামোনে একটি খোলা রাস্তা রয়েছে।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা দেখতে পারছি।

কাপড়ের উপরে অনেকগুলো ফুল লাগানো দেখতে পারছি।

নীচে অনেকজন মানুষ বচে আছে।

আমরা এখানে একটি খোলা মাঠ দেখতে পারছি।

পিছনে একটি পোস্টার লাগানো আছে।

দোকানের সামোনে একজন লোক দাঁড়িয়ে রয়েছে।

দোকানটির মাঝখানে একটি বড়ো টেবিল রয়েছে।

দুইদিকে দুইটি বড় বড় পাহাড় রয়েছে।

মঞ্চের উপর কয়েকটি মেয়ে নাচ করছে।

উপরে একটি সাদা লাইট লাগানো আছে।

দেওয়ালের ওপরে একটি এ_সি দেখতে পাচ্ছি।

ভিতরে অনেকজন মানুষ দাঁড়িয়ে আছে।

উপরে কতগুলি সাদা লাইট জ্বলতেছে।

দোকানের উপরে একটি পোস্টার লাগানো রয়েছে।

পোস্টার -টিতে মিও অমরো লেখা আছে।

সামোনে একটি ফাঁকা রাস্তা দেখা যাচ্ছে।

পিছনে একটি কাঠের বাক্স দেখতে পারছি।

আমরা এখানে একটি ব্যাংক দেখতে পারছি।

আমি এখানে বড় একটি পাথর দেখতে পারছি।

পাথরের সামোনে একজন লোক দাঁড়িয়ে আছে।

পিছনে একটি বড় বিল্ডিং দেখতে পারছি।

আমরা এখানে একটি দোকান দেখতে পারছি।

দেওয়ালের চারিদিকে অনেকগুলো ঘাস ফুল দেখা যাচ্ছে।

ভিতরে কয়েকটি কম্পিউটার দেখা যাচ্ছে।

চেয়ার -গুলির রং নীল রঙে রং করা।